রিয়া, রিয়া নামে এক মেয়ে নিজের বাবার সাথে থাকতো। তারা খুউব বড়লোক তারা খুব আরামে থাকতো। সে class four এ পড়তো। সে নিজের বাবার সঙ্গে অতটা কথা বলতো না কারণ তার বাবা ছোট থেকেই office এ যায়, আর বাড়ি ফেরে রাতের দিকে। তার কথাবার্তা হতো না। তার বাবা তাকে ভালোবাসতো না। সে খুব দুঃখিত। তার মা ছোটবেলায় মারা গেল। তার পুরো পরিবারে আর কেউ নেই।

সে খুবই দুঃখ পায় সে খুব কাঁদে। প্রত্যেক দিন রাতের বেলা নিজের মাকে বলে মা তুমি কেন চলে গেলে আমায় ছেড়ে? সে তার মার ছবির দেখে খুব কাঁদে খুব কথা বলে। তার বাবা অতটা গুরুত্ব দেয় না, যাক পাগল ছাগল মেয়ে কী আর বলব তাকে।

এই ভেবে কী যখন মা কিছু করতে পারল না মেয়ে কি করবে? এই খুব কেঁদে কেঁদে রিয়ার খুব জ্বর চলে এলো। তার এতটাই জ্বর তাকে hospital এ ভর্তি করতে হলো। সে hospital এ খুব কাঁদে তার বাবা তার সাথে থাকে না। তার বাবা একটা লোককে রেখে দেয় বলে, যা এই টাকাগুলো নে যে ওর টা করে দে। তার চিকিৎসাটা হয়, আস্তে আস্তে হচ্ছে। সে আ অনেকদিন হয়ে গেলো তারপর সে বাড়ি ফিরল। বাড়ি ফিরে এসে জানতে পারলো তার final exam শুরু হবে ঠিক পনেরো দিন পর। তার এইই রকম জ্বর ছিল যে জ্বরটা যাবার পরও সে খুবই দুর্বল। সে ভালোভাবে কিছু মুখ থেকে বলতে পারতে না তার হাত কাঁপতো। সে লিখতে পারতো না সে ভালোভাবে দেখতেও পারতো না। এতটাই দ দুর্বল হয়ে গিয়েছিল সে। সে ভাবছে কী হবে কী করবো?

তো বাবা তো মারবে। নিজের মতই পড়লো, নিজেকেই বলল নিজেকেই বোঝালো তাহলে একটা কাজ করি বইগুলো বের করি দেখি। সে খুব কষ্ট করে একটা করে বই বের করছে। সে যখন বইয়ের পাতাগুলো ঘোরায় এরকম মনে হচ্ছে যেন কোনো নতুন বই খুলছে তাকে কিছুই মনে নেই। সে একটা chapter এর নামও রাখতে পারছে না সে এতটা দুর্বল। সে খুব কাঁদছে, বলে কী হবে বাবাকে বললে তো বাবা খুব বকবে, খুব মার খাবো। কী করি ভেবে পাচ্ছে না। সে নিজের মতই ভাবছে। এই করে করে পরীক্ষার দিন এলো সে খুব নিজেকে বুঝিয়ে চলে গেল exam hall এ পরীক্ষা দিতে। সে দিলো পরীক্ষা। কী দিল নিজেই জানে না। ও বুঝলোই না ও কী পরীক্ষাটা দিল। সে বাড়ি ফিরল। তারপর ওর result এর দিন এল। result টা দেখে ও খুব ভয় পেয়ে গেলো ও fail হয়ে গিয়েছিল। সে বুঝতেই পারছে না এই result টা নিয়ে বাবা কে কী করে দেখাবে? রিয়া আস্তে করে result টা নিয়ে আগে বাড়লো। বাড়ছে খুব আগে বাড়ছে। খুব ভয় পাচ্ছে ওর বাবা hall room এ বসে news paper পড়ছে। এই page ও ঘোরালো নিজের মেয়েকে দেখল আড় চোখে, খবরের কাগজটা table এ রাখল, রেখে বলে বল কী হলো তোর result দেখা দেখি। result টা হাত থেকে নিল দেখে দাঁড়িয়ে পড়লো। রিয়া ভয় পেয়ে গেল পেছনে চলে গেল আহ বাবা, ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। তুই fail হয়ে গিয়েছিস? জানতাম, জানতাম আমি তুই কিচ্ছু করতে পারবি না। কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না তোর দ্বারা, কিচ্ছু না। খুব চিৎকার করতে লাগলো, বলল আজ থেকে তোর school যাওয়া বন্ধ।

result এর পর school ও ছাড়া গেল ওর কোনো tuition ও ছিল না পড়ার। সে খুব কাঁদত। এই করতে করতে অনেকটা দিন হয়ে গেল। তার বাবা নিজের মতো কাজে যায় আসে খায়-দায় ঘুমায়। তাকে কোনো ও সে কোনো দুঃখিতই নেই।

অনাথের মত পড়ে থাক। এরকমই ভুল-ভাল বকতো তার বাবা রিয়া খুব দুঃখিত খুব চিন্তিত কী হবে আমার? আমার এক বছর চলে গেল এই এক বছরের জন্য আমার পুরো পুরো জীবনটা খারাপ হয়ে গেল। আর কিচ্ছু হতে পারে না মা? মা আর কিচ্ছু হবে না?

সেই মেয়েটা তাকে প্রত্যেকদিন দেখতো ওর মায়ের সাথে গল্প করতে। সে মেয়েটার দিকে যখন ওর চোখ পড়লো রিয়াকে দেখে সে মেয়েটা হাত নাড়ালো। ওখান থেকে আওয়াজ দিলো hi । রিয়া তাকে দেখলো দেখে সে হাসতে পারল না কিন্তু হ্যাঁ সে হাতটা দেখিয়ে নিজের পালঙ এ এসে বসে পড়ল। এরকম রোজ হতো রিয়া যতবার যেত নিজের মায়ের সাথে কথা বলতে ওই মেয়েটা রোজ নিজের জানলায় দাঁড়িয়ে ওকে hi করত। রিয়া কিছু বলতো না। একদিন রিয়া বাইরে বেরোয় তখন ওই মেয়েটাও নিচে নেমে থাকে। সে রিয়াকে দেখে ছুট্টে পড়ে আসে এই তুমি রিয়া না? সে দেখে বলে হ্যাঁ। বলে তোমার মনে আছে আমরা ছোটবেলায় খেলতাম? বলে ও আচ্ছা তুমি, তুমি প্রিয়া। হ্যাঁ আমি প্রিয়া তুমি আমাকে ভুলে গেলে? কী হল তোমার! তুমি তো স্কুলে যেতে না? এখন তো দেখতে পাই না যাওয়ার কথা শুনতেও পাই না তোমার কোন আওয়াজ, কী ব্যাপার? নাহ কিছু না আমি আসছি বলে সে চলে যায়। তারপরের দিন আবার দেখা হয় বলে কী গো রিয়া কী হল তোমার? তুমি কথা বলছো না কিছু হয়েছে? বলো আমায় আমি তো তোমার ছোট্ট বেলার বন্ধু। তুমি ভুলে গিয়েছো মনে হয় কিন্তু আমি ভুলিনি। আচ্ছা তুমি আমাকে বুঝবে? কী আর বলি বাড়িতে বাবা আমার সাথে কথাই বলে না।

তুমি বুঝতে পেলে আমি হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ আমি পড়তে চাই আমি আগে বাড়তে চাই। আমার এক বছর চলে গেল আর এই এক বছরের জন্য বাবা আমার কথা ভাবলোও না। আমি এতদিন hospital এ ছিলাম বাবা আমাকে দেখতেও পর্যন্ত এলো না, জিজ্ঞাসাও করলো না কী আমি কেমন আছি। আর result দেখে এইভাবে করলো এরকম করলো? কী করবো বলো আমাকে কিছু ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমি তোমার জন্য কিছু একটা করছি। কী করবে তুমি? আচ্ছা জানাও তুমি কালকের এই সময় এসো আমি তোমাকে বলছি। ঠিক আছে। কাল আবার দুই বন্ধু দেখা হল। প্রিয়া নিজের phone টা বের করে ওকে দিল, দেখো এই এইগুলো app টায় তুমি job পাবে job? job নিয়ে কী করব? তোমাকে তো তোমার বাবা অবশ্যই টাকা পয়সা দেয় না তা কী তুমি পড়তে পারো, ঠিক বললে। তুমি এখান থেকে চাকরি করো কিন্তু আমি তো কিছুই জানিনা। জানোনা তো কী হয়েছে? সবে তো এই এক বছর গেলো আগের তো জানতে। বলে মানে? বলে মানে কী? তুমি তো এক বছর fail হলে এখন তো আমরা class six এ হতাম তুমিও class six এ হতে আমি class six আছি। আচ্ছা? হ্যাঁ এখন এই ছোটমোটো job গুলো করতে পারো তুমি। কী আছে কাজটা দেখি? দেখো দেখো খুব ভালো কাজ এই video দেখলেই বুঝবে। আচ্ছা আচ্ছা দেখি। দুই বন্ধু খুব ভালো করে ওই app টা দেখলো। প্রিয়া বললে এবার তুমি এটাই করো রিয়া। রিয়া খুব খুশি হলো তোমায় অনেক অনেক ধন্যবাদ প্রিয়া, অনেক অনেক ধন্যবাদ আমি এই করব এটা করে টাকাটা পাবো না,

বই কিনলো আস্তে আস্তে করে পড়াশোনা শুরু করলো। প্রিয়া ওকে নিজের phone টা দিয়ে দেয় সেই phone এ দেখে অনেক পড়া আগে বাড়ে । এই করতে করতে সে মাধ্যমিকও দিয়ে দিল। তার বাবা এসব কিচ্ছু জানতো না। তার বাবা রোজ আসতো, রাতের দিকে ঘুমাতো, কিছু বলতো না তাকে। তার যখন মাধ্যমিকের result বেরোলো সে তখনও নিজের বাবাকে কিচ্ছু জানায় না। তারপর তার উচ্চমাধ্যমিকে যখন result বেরোয় ও প top করলো। নিজের বাবাকে ছুটে ছুটে খুশিতে যে বলে বাবা বাবা। তার বাবা, তাকে দূর থেকে দেখে বলে দাঁড়া, এখানে কী করছিস? কী হয়েছে তোর? বাবা একবার দেখো। কী দেখব? তোর মুখ? যা এখান থেকে। বাবা একবার তো দেখে নাও। কী আছে দেখা, তার বাবাকে সে নিজের phone এ নিজের top হবার result টা দেখালো। তার বাবা দেখে অবাক তুই উচ্চ মাধ্যমিক দিলি! কী করে? তোকে তো আমি পড়াশোনো ছাড়িয়ে দিয়েছিলাম, তুই পড়লি কী করে? এসব কী হচ্ছে? কী হচ্ছে বল? রিয়া তখন খুব কাঁদে, পুরো কথা বলে পুরো দুঃখ শোনায়। ওর বাবা এসব শুনে খুউব দুঃখ হয়, খুব দুঃখ পায়, খুব দুঃখিত হয়। সে নিজের মেয়েকে জড়িয়ে খুব কাঁদে, বলে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। তোর মা আমাকে ছোড়ে চলে গেল এ কষ্টটা আমি সইতে পারিনি। তাই জন্য এসব করতাম। বলে ক্ষমা করে দে। তারপর দুই মেয়ে বাবা একসাথে থাকতে রইলো। খুব খুশি খুশি।